এই ছবিটিতে একজন লোককে দেখা যাচ্ছে যিনি নীল জামা পরে আছেন আর হাতে দুটি কুকুর ছানাকে নিয়ে আছেন।

এইখানে পর্দা দেখতে পাচ্ছি যেটি লাল রঙের।

এইখানে দুটি ফ্যান দেখা যাচ্ছে।

এখানে ছাত্রছাত্রীদের হাতে দেখা যাচ্ছে ব্যাগ খাতা বই।